জলাশয়ের আশেপাশে অনেক গাছপালা লক্ষ্য করা যাচ্ছে।

উদ্যানটিতে নানা রকমের গাছ পালাও লক্ষ্য করা যাচ্ছে।

একজন মহিলা বসে মাছগুলি বিক্রি করার চেষ্টা করছেন অন্য একজন মহিলা ফোনে কথা বলছেন তার পেছনে একজন লোক দাঁড়িয়ে রয়েছেন ।

এই ছবিটিতে একটি জলাশয় দেখা যাচ্ছে জলাশয়টির ওপরে কিছু যুবক রয়েছেন।